স্টেডিয়াম এ এখন স্পোর্টস ইভেন্ট -ই হবে হয়--

এটা অনেক বড় একটা বাড়ির মতন করা আছে যেখানে --

দেখেই মনে হচ্ছে একটা ডিসিপ্লিন জায়গা আছে। এখানে ঘাস ফাস সব কিছু মানে একটা মানে একটা ব্যাপার আছে।

এটা ইন্ডিয়ান পোস্ট -এর মানে এখানটা পোস্ট অফিস হয় ওই অফিসের মতন লাগছে।

পাশে ওইখানে দেখতে পাচ্ছি যা ঝি-ই ঝিরাই দেখে মনে হচ্ছে এই পুরোপুরি --

ট্রেন থেকে কেন ওরাও সবাই দাঁড়িয়ে মাথায় একটা কিছু নিয়ে যাচ্ছে। আমি যেই টুকুন জানি সেই টুকুন --

এটাকে দেখে মনে হচ্ছে কোনো প্রাচীন একটা ব্যাপার আছে এটা আমরা মন্দির বলতে পারি না এইটার ব্যাপারে আমার বেশি নলেজ --

রাস্তার মধ্যে এখানে আরেকটাও কি একটা দোকান আছে |

আরো অনেক কিছু আসে।